দেখতে ভালো লাগছে বেশ খারাপ লাগছেনা ভালো লাগছে।

এলাকায় কোনো লোক নেই পুরো ফাকা ফুক ফাকা আছে এর জন্য একটু কেমন লাগছে ঠিকই।

ছেশ দেখতে ভালো লাগছে বেশ খারাপ লাগছে না।

দেখতে অনেকটা বেশ ভালো লাগছে পেছনে আরও বেশ বড় বড় বাড়ি আছে। ঠাকুরের মন্দিরটা সামনে।